এখানে দেখা যাচ্ছে সুন্দর ঘর এবং ঘরটি ভালো রং করা রয়েছে এবং এখানে সবুজ রঙের কিছু চেয়ার রয়েছে এবং টেবিল -ও রয়েছে ।

মোটরবাইক আছে এবং দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে | এবং কিছু গাছপালাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে।

পার্ক এ সবুজ সবুজ ঘাস হয়েছে এবং ছোট বড়ো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এবং সেখানে বসার জায়গা আছে সেখানে কিছু মানুষও দেখতে পাওয়া যা--